দোকান দেখতে পাচ্ছি রিলাস কোম্পানির একটা পোস্টার লাগানো।

একটি মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে অটো আছে।

অটোর পাশে একটি বাইক দেখা যাচ্ছে আর্ধেক।

বেড রয়েসে এবং মেঝেটা টাইস লাগানো।

সাদা রঙের প্যান্ডেল রয়েছে পুরোহিতকে দেখতে পাচ্ছি।

এখানে আমি রাস্তায় কিছু মোষ দেখতে পাচ্ছি।

অনেকগুলো জিনিস পড়ে রয়েছে এবং চারপাশে সবুজ গাছপালা।

এখানে একটা বিরিজ দেখা যাচ্ছে।

ব্রিজের সাইটটা পাকা করা ওয়ালটা দেখা জানো রয়েছে।

নীচে একটি চেয়ার এবং অনেকগুলো কার্টুন আছে কার্টুন -এ--

যেমন দোকানে তেল আছে এলোভেরা জেল ।

বাড়ি রয়েছে উপরে কারেন্টের তার--।

একটি দোকান দোকানের সামনে খুব সুন্দর করে চেয়ার এবং টেবিল রাখা।

এখানে কিছু লোক বসে আছে।

একটি লোক টেটু আর্ট করতেসে।

দোকানে কিছু মেয়েদের জামা ঝুলানো আছে।

একটি মাঠ দেখতে পাচ্ছি মাটে অনেকগুলো বাচ্চা খেলতেছে।

মাঠটায় খুব সুন্দর ঘাস রয়েছে।

সাইডে অনেকগুলো পাথর রয়েছে এবং কিছু পাতা দেখা যাচ্ছে।

এখানে আমি একটি দোকান দেখতে পাচ্ছি দোকানে অনেকগুলো খাবার জিনিস ঝুলানো।

লাইট আছে ওপরে নীচে অনেকগুলো গাসপালা দেখা যাচ্ছে।

দোকানের ওয়ালে লাল রঙের পোস্টার লাগানো।

একটি মানুষ হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে।